ওয়ালে ছবুজ রঙের ঘাস রাছে ।

উপরে অনেকগুলো ভোর্ড রয়েছে ঝুলানো অবস্থায় হিন্দিতে কিছু লেখা আছে।

এখানে একটি বড় রুম দেখতে পারতেসি।

একটি দোকানের রুম দেখতে পারতেসি।

অনেকগুলো চেয়ার লক্ষ্য করা যাচ্ছে।

গুলো জিনিস ঝুলানো রো রয়েছে দোকানের।

বড়ো একটি ইস্কুল দেখতে পারতেসি।

একটি মোবাইল লক্ষ করা যাচ্ছে।

উপরে কালা রঙ্গের বোর্ড -এ একটি লাল রঙ্গের লেখা আসে।

অনেকগুলো গাছ দেখতে পারতেসি।

সামনে একটি বড়ো মাঠ রয়েছে।

ছোট ছোট সবুজ রঙের ঘাস আসে।

রুমের ভিতরে কয়েকটি বেঞ্চ রয়েছে।

টেবিলটির উপরে কিছু খাবার রয়েছে।

অনেকগুলো নীল রঙের চেয়ার রয়েছে।

সামনে একটা মাঠ দেখা যাচ্ছে।

একটি গ্যারেজের দোকান দেখতে পারতেছি।

সাদা রঙ্গের টিন দেখতে পারতেসি।

মিক্সার মেকিংয়ের অনেকগুলি বক্স লক্ষ্য করা যাচ্ছে।

দুই সাইডে অনেকগুলো টেয়ার লক্ষ্য করা হচ্ছে।

বাড়িটির সামনে কয়টি ইস্কুটি রাখা আসে ।

অনেকগুলো গাছ আছে ছোট এবং বড়ো।

ছোট বড়ো অনেকগুলো গাছ রয়েছে।

কয়েকটি সাদা রঙের ঝুলন্ত অবস্থায় আছে।

নীল রঙের আকাশ দেখতে পারতেছি এবং আকাশে সাদা রঙের মেঘগুলো আসে।

কিছু পাতর রয়েছে ছোট এবং বড়।

বসার জন্য না-নাল রঙের চেয়ার রয়েছে।

দুটি গাছ লক্ষ্য করা যাচ্ছে।

আকাশটা দেখতে পাচ্ছি এবং সাদা এবং নীল রঙের রয়েছে।

মাটিতে একটি জলের বোতল রাখা আছে।

একটা সিঁড়ি রয়েছে সিঁড়ির উপরে মানুষ উঠে আছে।

বড় একটি পাতর লক্ষ্য করা যাচ্ছে।

পাথরগুলোতে সাদা পেনজিল দিয়ে কি যেন লেখা আসে।

অনেকগুলো ছবুজ রঙের ঘাস রয়েছে।

চা পাতার উপরে কিছু শুকনো পাতা পড়ে আছে।

একটি কাপড়ের দোকান দেখা যাচ্ছে।

দোকানের ভেতরে স সাদা রঙের অনেকগুলো লাইট আছে।

নীল রঙের একটি পর্দা রয়েছে সাইডে।